শপিং মল হ-অ-ল শপিং মল হল এমন একটি দোকান যেখানে বিভিন্ন ধরণের কা জামাকাপড় কিনতে পাওয়া যায় এবং--

উম সেই উম অ্যা ইংলিশ এ সম্বন্ধে অনেক কিছু জানতে পারে এবং ইংরেজদের সঙ্গে ইংলিশ -এ কথা বলতে পারে ।

এ.সি. সেলুন হল এমন একটি দোকান যেখানে ছেলেদের মে হেয়ার কাট আর-র-উ-ম-উ-ম দাড়ি সেভ আর হচ্ছে বিভিন্ন রকমের হেয়ার স্টাইলিং ও হেয়ার স্টাইল করা হয়।

উনি ট্রেনড করছে। আর সেইখানে একটু বরং চেয়া--